মাইমা কে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এলি ভেতর তা আবার সে মাইমার card এ টাকা আটকে যাওয়া ব্যাপারে মনে আছে সেই কি tension কি tension টাকাটা কি করে ফেরত আসবে দশ হাজার টাকা হ্যাঁ গিয়ে ওখানে আবার আট দিন ছিলাম ওই ইয়ে কিবলে তোর গাড়ি ওয়ালা তা খুব ভালো ছিল হ্যাঁ গাড়ি ওয়ালা তা আমার কাছে খুচরো ছিল না পয়সা তা গাড়ি ওয়ালা টা দিয়ে দিলো হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আমাকে পরে ইয়ে করে দেবে Google Pay করে দেবে হ্যাঁ গিয়ে তোকে ওখানে নামিয়ে দিলাম দিয়ে আমাকে কাকু আমাকে একটা ইয়ে Metro Station এ নামিয়ে ছিল তো হ্যাঁ তোকে বাইরে নামিয়ে দিলাম তুই বাইরে চলে জাবি সেই মনে আছে আমাকে সেই মনে আছে আমাকে কেমন tension দিছিস আমি boarding এর জন্যে Airport এ দাঁড়িয়ে college এর Bus এ চেপেছি আমি একা আছি

কেন চাপলী কেন চাপলী প্রতীকের সঙ্গে তুই গল্প করতে আমি বললাম তুই প্রতীক কে Phone কর

আর আমার কি tension এদিকে আমার ছোট বোন এইদিকে boarding এ দাঁড়িয়ে আছে ওর barthroom পেয়েছে আমি boarding করবো না ওকে barthroom এ নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ আমাদের ছিল তোর রাত্রি নটা না কত তে ছিল এগারোটা কত তে নামলাম প্রতীক গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ গিয়ে গাড়ি ওয়ালা তা কে সেই গাড়ি ওয়ালা তা যাতে না ঘুমাই ওর সাথে ফটোর ফটোর করে বকতে বকতে এলো যাতে না ঘুমোয় ও দেখছে ঘুমিয়ে যাই যদি ও বলছি গাড়ি ছাড় আমি চালাবো হ্যাঁ ওকে আবার পশে বসিয়ে ও খানিক খান ও গাড়ি চলালো আর তুই ওর জন্যে গোলাপ ফুলের বুকা পাঠিয়েছিলি মনে আছে গোলাপি রঙের দুটো কিনেছিলাম সেই দিল্লি তে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম দুটো বাচ্ছা বিক্রি করছিলো একশো টাকা করে নিন একশো টাকা করে নিন সেই দুটো কিনলাম একটা তোকে দিলাম একটা তুই প্রতীকের জন্য পাঠালি দিয়ে সেই রাত্রে বেলায় তখন আড়াইটার সময় আমরা বর্ধমানে পৌছালাম তারপরে driver এর গাড়ির চাকাটা গেল drain এ ঢুকে কি জ্বালা দিয়ে সেই কিবলে প্রতীক তো খুব বকছে driver তা কে আর driver তা ঘুমিয়ে যাচ্ছে গিয়ে একজায়গায় দাঁড়িয়ে আবার চা খাওয়ালো গিয়ে বলে দাড়াও তো এখানে দাড়াও একটু খানি চা খাওয়ালো ঘরে চোখে মুখে জল দিয়ে করালো চোখে মাঝে জল দিয়ে চা খাওয়া আবার chocolate কিনে দিলো দিয়ে chocolate খেতে খেতে চল ছোট মাইম আহ জিসাআর তুই এনতার ঘুমোচ্ছে আর আমি আর প্রতীক driver এর সাথে বকে যাচ্ছি না ঘুমিয়ে আর সেই কখন আমি jeans এর pant পরে এসেছিলাম বর্ধমানে হ্যাঁ ইয়ে তারপরে প্রতীক আমাদের সেই luggage নিতে দেরি হচ্ছিলো যেহেতু সেই Airport এ আর প্রতীক বাইরে দাঁড়িয়ে আছে আর একটা foot ball এর team নেমেছে

ইয়ের সাথে Argentinafootballer দেড় সাথে photo তুলতে চলে গেল হ্যাঁ হ্যাঁ ইয়ে আসার সময় আমরা ইয়ে তে নেমে যাওয়ার সময় গিয়েছিলাম রাজধানী তে আসার সময় Flight এসেছিলাম প্রথম মাইমার প্রথম Flight হ্যাঁ station এ আন্তে গেলাম হ্যাঁ মাইমার তখন প্রথম বিমানে চাপা ছিল ইটা জই এরও প্রথম মাইমার ও প্রথম আর দিশা বড়ো হয়ে প্রথম হম experience ওদের আবার খেতে দিচ্ছে জই খুব খুশি হ্যাঁ aeroplane এ খেতে দিচ্ছে দারুন মজা হৈছিল হ্যাঁ এতবড়ো tour তা যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না আরো আমরা পাঁচ তা মেয়ে মিলে হ্যাঁ আমরা মেয়ে মিলে কোনো ছেলে

আগ্রা বৃন্দাবোন মথুরা ইয়ে কিবলে ঋষিকেশ হরিদ্বার লক্ষনঝোলা তারপরে তোর জয় পুর হ্যাঁ দিল্লি পুরো তা পুরোটা দারুন হ্যাঁ দিশার পরীক্ষা শেষ হয় গেলে আবার একটা ঐরকম বোরো একটা tour করবো আমরা হম এবার আমরা ইয়ে যাবো ইয়ে যাবো সিদ্দি যাবো সায় বাবার কাছে যাবো তুই ছুটিও নিয়ে নিবি bangalore থেকে কতক্ষন লাগবে যেতে তোমার ওই তো সতেরো না আঠেরো ঘন্টা সতেরো আঠেরো ঘন্টা হ্যাঁ আমরা এখন থেকে bangalore চলে যাবো তোকে নেবো বাইরে bus আছে বাইরের আমার এখানে হ্যাঁ আমার একটা PG দিদির ইয়ে আছে এখানে সাই বাবার মন্দির ওখান থেকেই sponsor করে সব bus ওখান থেকেই ওরাই নিয়ে যাবে আচ্ছা তাই নাকি তাহলে তো খুবই ভালো হবে ঠাকুর কৃপা করুক আমরা তাহলে যাবো এবার এবার মানে আসছে বছর সিদ্ধি time

hello আচ্ছালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছালাম, জী বলেন

জি আমি রাব্বী বলেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে আপনি বলেন হ্যাঁ আপনি সুন্দর একটি question করছেন বাংলাদেশী স্বাস্থ্য ব্যবস্থা যেটা কি health বোঝায় তো বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা আসলে বলতে গেলে দেখা যাচ্ছে যে আমরা প্রায় ষোল সতেরো কোটি মানুষ বসবাস করতেছি এর মধ্য দিয়ে ninety বা eighty-five percent মানুষই কিন্তু আমরা স্বাস্থ্যটাকে খুব একটা গুরুত্ব দেই না, তাই নয় কি বলুন? আপনি জরীপ করে দেখবেন যে আমরা খাওয়া দাওয়া করতেছি ঘুমাচ্ছি প্রত্যেক দিন দৈনন্দদিন জীবনে ব্যবস্থা দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকতিছে নিজেদের কাজ করছি নিজেদের life টাকে গোছাচ্ছি সব কিছু করতেছি কিন্তু আমরা স্বাস্থ্যটাকে কিন্তু সময়ে দিচ্ছি না ঠিক মতন এই বিষয়ে আপনার মতামত কি? জী, দেখা যায় যে মানুষ দৈনন্দিন জীবনে চলা ফেরার ক্ষেত্রে পরিশ্রম করে কিন্তু

বিভিন্ন সমস্যায় বিভিন্ন medicine খাওয়া এই গুলো দেখা যায় খুব প্রবণতা কম এই কারণে স্বাস্থ্য অনেক ক্ষেত্রে ঝুঁকিকারক হয়ে যায় ওই বলেন না যে স্বাস্থ্যই সুখের মূল, না স্বাস্থ্য সুখের মূল না মানে স্বাস্থ্য তো সবারই আছে কিন্তু সুখের মূল না সুস্বাস্থ্যই সুখের মূল আহ বর্তমানে দেখা যায় যে স্বাস্থ্যই সমস্যা নিয়ে অনেকে এ এই বিষয়ে আপ্লুত যে শরীরটা কীভাবে ঠিক করবে? এই সমস্যা এই সমাধান তাদের প্রথমে তো মন কে শক্ত করতে হবে দ্বিতীয় নিয়ম মাফিক চলা ফিরা করতে হবে নিয়ম মাফিক চলা ফিরার মাধ্যমে তারা সঠিক ভাবে যখন কাজ করবে সেই ক্ষেত্রে তাদের দেখা যাবে যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা লাগবে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা লাভ করতে পারলেই সে স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবে স্বাস্থ্যের উন্নতি ঘটলেই মানুষের স্বাভাবিক জীবন চলার ক্ষেত্রে সুবিধা হবে বর্তমানে দেখা যায় অনেকেই স্বাস্থ্য সম্বন্ধে অতটা সচেতন নয়, কারণ বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকে take care করে না ওইভাবে স্বাস্থ্য বিষয় নিয়ে অত কিছু ভাবেও না আচ্ছা আপনি বলেন বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে আগের তুলনায় কি স্বাস্থ্য ব্যবস্থার platfom বা উন্নত চিকিৎসা বা উন্নত প্রযুক্তি ক্ষেত্রে বা সকল দিক থেকে কি উন্নতি হয়েছে? হ্যাঁ, আপনি একটি যুক্তিসম্মত কথা বলেছেন, আসলে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা বা সুস্বাস্থ্য চিকিৎসাধীন যে সকল platform রয়েছে বাংলাদেশ সরকার আমাদেরকে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারী স্বাস্থ্য complex গড়ে তুলেছেন বিভিন্ন clinic এই গুলার মাধম্যে আমরা অতি সহজে চিকিৎসা নিতে পারি free তে সরকারি অনেক বড় বড় MBBS doctor রয়েছে যেখানে আমাদের সকল ধরনের সকল রোগের সুচিকিৎসা দেয়া হয় plus পাশাপাশি বিভিন্ন বেসরকারি hospital আগে দেখবেন মানুষ অসুস্থ হইলে hospital এ থাকতো না hospital থাকত শহরে ঢাকা শহরে যাইতে হত গ্রামের মানুষ চিকিৎসাধীন অবস্থায় মারা যাইত বা সঠিক চিকিৎসা পায়তো না হাতুড়ে doctor এর কাছে যাইত এখন কিন্তু তা নেই আমরা ঘরে বসে প্রযুক্তির ছোঁয়াটাও কিন্তু আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে লেগেছে। আপনি লক্ষ্য করে দেখবেন আমরা ফোন মোবাইল ল্যাপটপ কিন্তু online মাধ্যমে চিকিৎসা নিতে পারতেছি। এই বিষয় যদি আপনি কিছু বলতেন কি আমরা অনলাইন থেকে কতটুকু চিকিৎসা সেবা বা suspective পাচ্ছি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির যুগে সকল ক্ষেত্রে ICT ব্যাপক পরিবর্তন হচ্ছে। তদরূপভাবে স্বাস্থ ক্ষেত্রে বা চিকিৎসা শাস্ত্র এমন পরিবর্তন এসেছে, দেখা যায় বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে অনেক platform রয়েছে e-medicine এর ব্যবস্থা রয়েছে e-medicine মাধ্যমে অনেক জন online মাধ্যমে ইচিকিসা বা E medicine মাধ্যমেই online চিকিৎসাগ্রহণ করতে পারে online medicine গ্রহণ করতে পারে online বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন doctor এর কাছ থেকে পারমর্শ নিতে পারে পরামর্শ নিয়ে তারা বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা না যেয়ে স্বাস্থ্য সম্বন্ধে পরামর্শ নিতে পারে। e-medicine র মাধ্যমে online online ordering করে যে medicine টা লাগছে সেটা নিয়ে চলে আসে এবং সে order টা চলে আসে এখন আর মানুষকে পরিশ্রম করে ঐভাবে যেতে হয়ে না। বর্তমানে দেখা যায় যে E medicine এবং e-electric platform বা তথ্য প্রযুক্তির platform এ চিকিৎসা ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে gender বেশি ভাবে মহামারী আকার ধারণ করেছে corona virus সেই corona virus সময়ে যে টিকা নিবন্ধন করার জন্য যে app খোলা হয়েছিল সুরক্ষা গভর্নমেন্ট এডঃ এই app এর মাধ্যমেই তারা নিজেদের এর জাতীয় পরিচয়পত্র phone number এবং তথ্য দিয়ে পূরণ করতে এবং সেই অনুযায়ী date অনুযায়ী একটা message দেছে যে টীকা গ্রহণ করেছে টিকা গ্রহণ করার পরে আবার দ্বিতীয় dose এর message এসেছে টিকা গ্রহণ করেছে তৃতীয় dose বা boosterdose এর message এসেছে টিকা গ্রহণ করেছে এটা প্রযুক্তির মাধ্যমে সহজ হয়েছে আর দেখা যায় তো আগে টিকা গ্রহণ করার ক্ষেত্রে অনেক ভীড় লেগে যেতো বা অমুক দিনে দিবে যাইতে হবে miss করবে কিন্তু এটা phone এর মাধ্যমে message এর মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে যে আপনার টিকার dose টা অমুক দিনে দেয়া হবে বা অত তারিখে দেয়া হবে এইটা হলো প্রযুক্তির ছোয়ায় স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন এসেছে স্বাস্থ্য ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে দেখা যায় যে প্রযুক্তির ব্যাপক ছোয়া লেগেছে আচ্ছা আপনি বলেন যে চিকিৎসা ক্ষেত্রে আগের তুলনায় এখন যে পরিবর্তন এসেছে এটা কি প্রযুক্তি ক্ষেত্রে পরিবর্তনএসেছে না মানুষের মানসিকতার দিক থেকে বৈজ্ঞানিক side থেকে এসেছে এটি দু’দিক থেকে আপনার কথা অনুযায়ীই বলতে চাই আমি দুদিক থেকেই মানুষের মানুষের দিক থেকে অনেক উন্নতি হয়েছে মানুষ অনেক ভয় পায় মানুষ আগে কিছু জানতো না বুঝতো না আপনি digital এর যুগ মানুষ অনেক কিছু ঘরে বসে জানতে পারছে দু দিক থেকে আগে মানুষ অসুস্থ হলে ভেঙে পড়তো কি না কি হলো চমকে যেত অসুস্থতা সম্পর্কে জানতো না বিভিন্ন রকমের রোগ বালাই রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এই বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের অনেকই ঢাকা শহরে খেয়াল ডেঙ্গু জ্বরে আক্রন্ত মানুষ যে সব সঠিক চিকিৎসা পাচ্ছে না তো এখন কিছু মানুষ আস্তে আস্তে সচেতন প্রত্যেকটি রোগ সম্পর্কে আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে computer বা phone youtube এর মাধ্যমে জানতে পারি বা google এর মাধ্যমে জানতে পারি কোন রোগের কোন medicine প্রাথমিকভাবে যে সকল চিকিৎসা হাস হাত পা কাটা ছিড়া রক্ত বের হয়ে গেলে সঠিক সাধারণতঃ আমরা hospital যাওয়া লাগে না ঘরে বসেই কিন্তু আমরা সাধারণতঃ normal medicine নিয়ে জি, বর্তমানে আপনি এইগুলাকে কোন চোখে দেখতেছেন এই যে ঘরে বসেই আমরা সাধারণ শিক্ষা উপভোগ করতে পারতেছি চিকিৎসা বর্তমানে যেটা তথ্য প্রযুক্তির কারণে এটার পরিবর্তন হয়েছে কারণ তথ্য প্রযুক্তির কারণে মানুষ এখন দেশের বাইরে doctor দেখাতে যাইতে হয়না online মাধ্যমে বিভিন্ন website বা বিভিন্ন youtube channel বা বিভিন্ন web protocal মাধ্যমে তারা জানতে পারে যে অমুক doctor অমুক সময়ে chamber আসবে বা অমুক জায়গায় chamber বসে তারা নিজেরাই online মাধ্যমেই খোঁজ নিয়ে যাইতে পারতেছে এবং তারা প্রযুক্তিগত দিকে ও পরিবর্তন এসেছে কারণ এটা প্রযুক্তিগত system টা আগে ছিল না আগে এমন system ছিল যে ঐ অমুক ডাক্তার কখন কোথায় বসবে জানতে হবে। কোন দিনে বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে এই বিষয়ে নিয়ে অন্য লোকের কাছ থেকে জানতে হত বর্তমানে কিন্তু সেটা নেই বর্তমানে দেখা যায় যে একটা doctor বসছে একটা chamber বা online platform এ বসবে যখন তখন মানে পরামর্শ নেয়া যাবে ডাক্তার থেকে বা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া যাবে বা ডাক্তার দিয়ে বসবে সব কোন সময়ে বসবে কোথায় কোন chamber এ থাকছে online বিভিন্ন website বা বিভিন্ন address বা facebook page এর মাধ্যমেই এ গুলো দেখা যায় এটা হলো প্রযুক্তিরকা কারণে পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি এসেছে মানুষ আগের তুলনায় বৈজ্ঞানিক

প্রযুক্তি আর ইয়ার ছোঁয়ার সবার মাধ্যমেই স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির ফলে, আচ্ছা আপনি বলেন বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে

প্রাচীনকালে যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল স্বাস্থ্য ব্যবস্থা ছিল বিভিন্ন রকম আসলে এই গুলোর medicine ছিল বিভিন্ন গাছ থেকে আসলে গাছ কিন্তু এটা আসলে বাস্তব কথা বৃক্ষ থেকে কিন্তু অনেক medicine আসবে digital তা কাজে লাগে যদিও আমরা স্বাস্থ্যকে উন্নত করতে পেরেছি কিন্তু আমাদের গাছের সহযোগিতা নিতে হয় বিভিন্ন গাছের medicine অনেক উপকারী তাদের। আদিকালে অনেক কিছু কিছু মানুষ আছে এবিষয়ে অবগত থাকত প্রত্যেকেটা গ্রামে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে help করতো সহযোগিতা যারা ভুল চিকিৎসা কারণে অনেক মারা গেছে। আগে খেয়াল করে দেখবেন গর্ভপাত হওয়ার সময় অনেক নারী আমাদের মায়েরা মৃত্যুবরণ করেছে। ভুল চিকিৎসার কারণে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেয়ার কারণে অনেকে সন্তান জন্ম দিতে গিয়ে সমস্যায় ভুক্তভোগী হয়েছে এই বিষয়গুলো দেখবেন এখন কিন্তু আসলে আমাদের একটা মানুষ যখন preg গর্ভবর্তী হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু hospitalcaesar এর মাধ্যেমে বাচ্চা জন্মদান করতে পারি plus পাশাপাশি আমরা যখন একটা মা গর্ভবতী হয় তখুন দেখবেন যে hospital এ চার মাস বা পাঁচ মাস পরে দেখতে পারি যে ছেলে সন্তান হচ্ছে কি মেয়ে সন্তান হচ্ছে এগুলো কিন্তু প্রযুক্তিকে কাজে লাগিয়ে একদম সম্ভব আমাদের বিভিন্ন রোগ বালাই সমস্যা দেখা যায়, ক্যান্সার, তার পরে আলসার বিভিন্ন রকমে সমস্যা কিন্তু আমরা scan করে দেখতে পারি বিভিন্ন multinationalmachineries দ্বারা আসলে সব কিছুর মধ্যে্ই কিক্ত প্রযুক্তি ছোয়া দিইয়াছে স্বাস্থ্যখাত আগের চাইতে অনেক উন্নতি হয়েছে বাংলাদেশ সরকার আমাদেরকে যে সকল hospital দিয়েছে clinic উপজেলা স্বাস্থ্য complex এখানে অনেক ভালো ভালো doctor বসে plus পাশাপাশি দেখবেন আগে কখন কোথায় কখন doctor বসত এ বিষয়ে কিন্তু মানুষ জানতো না যে কখন কোন সময়ে doctor আসবে এখন কিন্তু আগে থেকেই এটি announce করে দেওয়া হচ্ছে mike করে বলে দেয়া হচ্ছে প্রত্যেকটি গ্রামে এলাকায় মহল্লায় তাই নয় কি

বলা হচ্ছে, এই বলার কারণেই কিন্তু আমরা অতি সহজে তাদের ঠিকানা জানতে পারতেছি বুঝতে পারতেছি আসলে কোথায় কি হচ্ছে কিন্তুেএখন আমাদেরকে উচিত আরো সচেতন হইতে হবে আমাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে সব সময় আমরা যখন অসুস্থ্য হয়ে পড়ি হতাশ না হয়ে

সঠিক স্বাস্থ্য, সুস্বাস্থ্যের কিন্তু সব কিছুর মূল। আর একটা কথা পাশাপাশি খেয়াল রাখতে হবে শুধু doctor দেখালেই কিন্তু সুস্বাস্থ্যতা কামনা করা যায় না নিজেদেরকেও উন্নতি করতে হয় সঠিক খাবার খেতে vitamin যুক্ত খাবার খাইতে হবে পানি খা্ইতে হয় সব সময় limitation রেখে খাওয়া দাওয়া করতে হবে প্রত্যেকটা কিছুতে limit রেখে সব সময়ে বেশি খাওয়া যাবে না পেটটা খালি রাখতে হবে। সকাল বেলা উঠে আমাদের উচিত আধা ঘন্টা jogging করা খালি পায়ে হাঁটা তার পরে সকালে যে মিষ্টি রোদ আবহাওয়া এখানে যদি আমরা স্বাস্থ্যটাকে একটু উপভোগ করতে পারি বা দশ minute রোদে দাঁড়াইয়া থাকলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় এই সকল বিষয়ে সচেতন হতে হবে আমাদের আর একটা বদ অভ্যাস রয়েছে যেমন আমরা অনেক রাত জাগি এটা কিন্তু একদমই বরদাস্ত অনেক effect ফেলে অনেক ক্ষতি আমাদের উচিৎ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া কারণ নামাজ কালামের মাধ্যমে ব্যায়াম হয় এই ব্য়ায়াম থেকে কিন্তু আমাদের স্বাস্থ্য অনেক উন্নতি হতে পারে সঠিক সময়ে নামাজ পড়ে করে বা সকাল উঠে নামাজ পড়া নামাজ পড়ে উঠে সকালে একটু হাঁটাহাটি করা সকাল বেলা হালকা খাবার খাওয়া একটু ভারী খাবার রাতে আবার একটু হালকা খাবার এইরকম করে খাওয়াদাওয়া সঠিক সময়ে করলে আমি মনে করি স্বাস্থ্য ঠিক থাকবে যে আপনার মতামত? hello এই বিষয়ে আপনি কতটুক মতামত দিচ্ছেন? সুস্বাস্থ্যকে তা আমার কতটুকু কাজে লাগবে? আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ঠিক আছে বর্তমানে দেখা যায় যে চিকিৎসা ক্ষেত্রে আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে প্রযুক্তিগত দিক থেকে মানুষের মানসিকতার দিক থেকে পরিবর্তন এসেছে কারণ চিকিৎসা শাস্ত্রে দেখা যায় যে অনেকেই আগে যে রকম অনেক সময়ে দেখা যেত একটা গর্ভবতী মা যখন সন্তান প্রসব করবে ছেলে হবে না মেয়ে হবে বর্তমানে ultrasonography মাধ্যমে দেখতে পাচ্ছে বা আগে হাড় ফাটলে বোঝা যেত না X-ray machine মাধ্যমে দেখতে পারছে চোখের ভিতরে বিভিন্ন eyerish সমস্যা হলে চোখে ঝাড় ফুঁক দিতো এখন বর্তমানে প্রযুক্তির সাহায্যে স lens মাধ্যমে চোখের ভিতর দেখছে সেটা ধরা পড়ত এবং সঠিক রোগের মাধ্যমে তারা জানতে পারছে যে এ রোগটা ধরা পড়ছে এবং সেই রোগের জন্য নেয়ামূলকভাবে যে ওষুধ লাগবে সেটুকু দিচ্ছে। আর আগে এগুলা জানত না এ বিষয়ে সচেতন থাকত না

বাঃ পরীক্ষার টরীক্ষা তো হয়ে গেল মেয়ে তো মজাতেই থাকবে এখন ৷

হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি যে এক্ষুনি ঘুম থেকে উঠলাম প্রচন্ড ঠান্ডা লেগেছে জানিস আমার শরীরটা ভালো লাগছেনা ৷ হুম বেশি চাপ পড়লে এরকমই হয় আমারও সেই দপ্তরে কাজ বেশি পড়ে গেছিল নিয়ে অনেকক্ষণ কাজ করেছি এতে আবার স্নান করেছি আমার শরীরটাও ঠিক ভালো লাগছিল না এত শরীর খারাপ করছিল ৷ এখন আপাতত ঠিক আছি কালকে রাতে বেলায় পরিণীতা বলে যে cinema আছে না ছবিটা ওটা দেখেছি বুঝলি কি ভালো cinema করেছে রে এটা তুই দেখেছিস ৷

যখন দেখছিলেস তখনই একবার আমার কথা তা না হয়মনে করতে পারতিস তাহলে একসঙ্গে দেখা হোত৷ হুম ভালোই করেছিস রে দেখলি আর cinema টা কিন্তু ভালো আমার খুব ভালো লেগেছে মানে এত সুন্দর মানে যে লিখেছে কে যেন লিখেছে cinema টা ৷ হ্যাঁ ঠিকই বলেছিস রাজ চক্রবর্তী লিখেছি দারুন কিন্তু মানে করেছে ব্যাপারটা এত সুন্দর cinema টা মানে লিখেছে ৷

অষ্টম নবম শ্রেণীতে পড়ছে ওটাই মনে হয় হ্যাঁ মানে এইরকম এক একটাতেই দেখবি মনে হয় যে এর জায়গায় যদি ওকে দিতো যদি ভাল হত কিন্তু এইটাতেই কোন ব্যাপারই নাই মনে হচ্ছে না শুভশ্রীর জন্যই পরিণীতা তৈরি হয়েছে ৷ আর গানগুলো কি মিষ্টি বলতো? সুন্দর লাগছিল শুনতে গানগুলো ৷ তার মধ্যে তো আমি একটা গান নিজের আবার ফোনে আবার লাগিয়েছি জানিস তুই ফোন করলি, গানটা বাজছিল ৷

হ্যাঁ হ্যাঁ আগে তো অনেক cinema দেখেছি আমি ও বেশ ভালই অভিনয় করে ৷ হ্যাঁ, আগে ধারাবাহিক তো কিন্তু মা দেখতো বুঝলি আমি অতোটা দেখতাম না তখন পছন্দ হোত না কিন্তু যবে থেকে এই cinema টা দেখছি আমার বেশ পছন্দ লাগছে ঋত্বিককে ৷ হুম ঠিকই বলেছিস আমারও তাই খুব ভালো লেগেছে কালকে রাত্রি বেলায় ওই যে ছবিটা দেখলাম আমার কি যে ভালো লাগলো পরিণীতা ছবিটা আমি তো ভেবেছিলাম যে তোকে ফোন করে বলবো ৷ যে তুই ছবিটা দেখ তুই তো বললি যে আগে দেখে নিয়েছিস ছবিটা কিন্তু মানে লিখেছে এত সুন্দর করে লিখেছে গল্পটা কিন্তু কোথাও মানে আমি বিরক্তি হয়ে যায় নি এক একটা cinema দেখলে মাঝখানে বিরক্তি ৷ বিরক্ত হয়ে যায় কিন্তু এই cinema তে বিরক্তি হয়নি আমি ৷ হ্যাঁ সত্যিই ঠিকই বলেছিস কিন্তু ওই যে বাবাই দা যখন অন্য কোন একটা মেয়ের সঙ্গে মেয়েকে নিয়ে আসবে শুভশ্রীর সামনে তখন কিন্তু ভারী আমার খারাপ লেগেছে কি সুন্দর মেয়েটা ওই বাবাই দা তাকে ভালোবাসে বলল ৷ কিন্তু যাই হোক বলতে পারিনি কিন্তু মেয়েটা দেখো চলে আসলো কিরকম ৷ সত্যি ওই ঋত্বিক দা মানে বাবাই দা যদি ধর ওই শুভ শ্রীর সঙ্গেই যদি মেলামেশাটা করত তাহলে কি সুন্দর ভালো হত বলতো ওর সঙ্গে লাস্টে বিয়ে হয়ে যেত কিন্তু দেখ ৷ ওর প্রত্যেকটা cinema কিন্তু দেখবি শেষের দিকে যে মোক্ষম অভিনেতা থাকে যে মুক্ষম অভিনেত্রী থাকে কিন্তু বেশ মিল হয়ে যায় ওই বিয়ে হয়ে যায় বা ধর ওদের সংসার হয়ে যায় বা যাই হোক ৷ কিন্তু এইটাতে ঠিক অন্য রকম একটু ব্যাপারটা দেখিয়েছে বলে আমাদের আরো ভালো লেগেছে দেখতে কি বলিস ৷ ঠিকই বলেছিস এইটা কিন্তু ভালো লেগেছে আমার তারপরে গানগুলো তারপরে ওই শুভশ্রীর বান্ধবী গুলো ওরা ও কিন্তু খুব সুন্দর করেছে অভিনয়টা ৷

সত্যিই তাই বেশ ভালই করেছে cinema টা ৷

হ্যাঁ ঠিকই বলেছি শুভশ্রী কিন্তু বাচ্চা বয়সের যেটা দেখিয়েছে স্কুল বিদ্যালয়ের এ পড়ে জামা কাপড় পড়ে যখন আসা-যাওয়া করছে বাবাই দার সঙ্গে তখনও কিন্তু বেশ মিষ্টি লাগছে ওকে দেখতে তাকে বল ৷

হ্যাঁ হ্যাঁ দারুন করেছে কিন্তু অভিনয়টা ৷ হ্যাঁ ঠিকই বলেছিস আর শুভশ্রী মায়ের যিনি মানে অভিনয় করেছেন উনি বেশ ভালো অভিনয় করেছেন আগেও তোর অনেক ছবিতে দেখেছি তাকে মা সাজতে তো ওই যে নগর কীর্তন বলে একটা cinema ছবি এসছিল ওই ছবিতে দেখেছিলাম উনাকে আবার এই ঋত্বিক দার আবার সাজতে এইখানেও বেশ ভালো লাগছে ওই তুই ছবিটাতে খুব সুন্দর ওরা কাজ করেছে ৷ হ্যাঁ অভিনয়টা খুব সুন্দর করে আর দেখতে ভালো লাগে কিন্তু বিরক্ত যে লাগে এটাই বেশ ভালো আমিতো cinema দেখতে দেখতে কখন যে রাত্রিবেলায় একটা বেজে গেছে বুঝতে বুঝতেই পারিনি মা আমাকে হঠাৎ করে বলছি তুই এখনো ঘুমাসনি ৷ আমি মাকে বলছি মা আমি পরিণীতা দেখছিলাম মা ভেবেছে যে কি আবার এই cinema মানে আমি তো আবার ছবি দেখি না খুব একটা হঠাৎ করে আমি পরিণীতা দেখতে হু শুরু করেছি মাকে বলেছি তোমাকে আমি আজকে লাগিয়ে দেবো ফোনে তুমি দেখো দেখবে খুব সুন্দর cinema টা সত্যিই তাই ধারাবাহিক গুলোতে চোদ্দবার করে শুধু বিয়েটাই হচ্ছে মানে কি বলবো এই জিনিসটা না খুব বাজে করে দিয়েছে একটা ভালো একটা গল্প বানা সেই গল্পটা দেখলে মানুষ কিছু শিক্ষা পায় কিছু একটা ভালো দিক দেখা কিছু নয় চৌদো বার করে বিয়ে আর বিয়ে সেই ঠিকই বলেছিস আমি তো তাই মাকে বললাম পরিমিতা তা একবার দেখো তারপর আমাকে বলবে রাত্রি একটা অব্দি কি দেখছিলাম আরে যখন এই বদলা নিলোনা ওই এটার কাছ থেকে মানে ওর নাম তো আবৃত রয় জানিস তো ওই যে আ করেছিল যে মেন মহাশয় হয়েছিল ওদের দপ্তরে শুভশ্রীর দপ্তরে তো ওর নাম হয়েছে আবৃত রয় ও আগে একটা ছবি তা দেখেছি ওর অভিনয় টাও বেশ সুন্দর ওই জায়গাটা খুব ভালো লেগেছে যে একটা মেয়ে হয়ে ও বেশ সাহসিকতার দেখিয়েছে যে না ও পেরেছে।

আর যেটা ভুল করবে সেটা চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দেওয়াটা দরকার

হ্যাঁ আমার তাই খুব কান্না পেয়ে গেছিল জানিস যখন ব্যাপারটা দেখলাম যে বাবাইদা মারা গেল তারপরে ওই যখন চিঠিটা যখন পড়লো শুভশ্রী আগে যদি চিঠিটা পড়ে নিত তাহলে ভাব বাবাইদার এমন অবস্থাটা হতো না বল হ্যাঁ ঠিকই বলেছিস এই এই ব্যাপারটা না বাজে লাগলো রে কিন্তু এরকম করে লিখেছিল বলেই আমাদের মনে দাগ কাটলো হ্যাঁ এই রাজ চক্রবর্তী লেখাগুলো বেশ সুন্দর সুন্দর থাকে বেশ ভালো লেখে আর গানগুলো এত মিষ্টি মানে প্রত্যেকটা গান কোন গানটা তুই বাদ দিবি বলতো সমস্ত গানগুলো সুন্দর হ্যাঁ আমারও তাই গানগুলো এত সুন্দর লেগেছে ওই যে তোকে বললাম আমি আমার ফোনে লাগিয়ে নিয়েছি গানটা ওই জন্য কেউ যদি ফোন করছে আমাকে আমি একটু পরে ফোনটা কিন্তু গানটা তো একটু শোনা হচ্ছে আমার খুব ভালো লাগছে শুনতে আমি যখন দপ্তরে কাজ করতে যাই তখনো মাঝে মাঝে ওই গান গানগুলোকে শুনতে শুনতে যাই বাসে করে। হ্যাঁ আসলে কি বলতো এই cinema টা না অন্য অন্য জায়গায় ওরা ওটাকে নিয়ে নিয়েছে বুঝলি তো তারপরে ওটা ফোনের মধ্যে অন্য অন্য যে জায়গাগুলো আছে যেমন হইচইটা আছে তারপরে অন্যান্য জায়গায় ওরা ওই এটাকে cinema টাকে চালাচ্ছে তার জন্য এখন ওই এতে বন্ধ করে দিয়েছে হ্যাঁরে ঠিকই বলেছিস শোন না তুই একদিন সময় করে চলে আয় একসঙ্গে না হয় এই বার দেখব আচ্ছা তাহলে তাই কর তুই একদিন আমার বাড়ি চলে আয় তাহলে আমিও এটা এ করে রাখবো সে ঠিকঠাক করে রাখবো তারপরে একসঙ্গে না হয় বসে দেখব ঠিক আছে শোন আজকে রাখলাম তুই তাহলে পরে আমাকে ফোন করে জানাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে চল টাটা৷